যাচ্ছে একটা-আ হলুদ কালারের বিল্ডিং । যেখানে যার গেটের এ মুখে লেখা রয়েছে পাবলিক স্কুল এবং সামনে ইঞ্জিন-ন আছে রয়েছে প্রব্লেম-ম-ম --

এবং এই সাইড -এ কিছু লোহার-র পাইপ রাখা আছে এবং কিছু জন অন ফন মানুষ ঘোরাঘুরি করছে একটা বড় জলাশয় দেখা যাচ্ছে ।

সামনে একটি বড়ো জলাশয় এবং জলাশয়ের ওপারে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে মেঘ রয়েছে আ নৌকা নৌকা রয়েছে বড়ো জলাশয় এবং এর পাশে ইলেকট্রিক পোল ওল দেখা যাচ্ছে।

এ একটা আ কুকুরের ছবি এ দেজি আছে এখানে দাঁড়িয়ে রয়েছে কুকুর এবং কিছু গাছের ছবি দেখা যাচ্ছে ইলেকট্রিক পোল আ আ রয়েছে। একটি মহিলা ছাতা নিয়ে স্টেশন এর দিকে আসছে।

করে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে দুজন মাস্ক পড়ে বসে রয়েছে কিছু সাইকেল স্ট্যান্ড হয়ে রয়েছে দোকানে -এ-এ ব্যাগ হাতে দুজন দাঁড়িয়ে রয়েছে।